লিব্রিঅফিস বেস এর উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি টেবিল তৈরি করা যায় ক ভিউ নির্মাণ ও খ প্রতিলিপি পদ্ধতি ব্যবহার করে
আমাদের লাইব্রেরী ডাটাবেস এ যান
বাম প্যানেলের টেবিলস আইকনের উপর ক্লিক করা যাক
ডান প্যানেলে আমরা একটি টেবিল তৈরি করার তিনটি উপায় দেখতে পাচ্ছি
আমরা এখন ক্রিয়েট ভিউ বিকল্পটি ব্যবহার করব
তার আগে আমাদের ভিউ এর বিষয় জানতে হবে
একটি ভিউ আসলে কি
একটি ভিউ একটা টেবিল এর অনুরূপ কিন্তু এতে তথ্য রাখা হয় না
এটা হল কোয়েরী এক্সপ্রেসন যা টেবিল বা ডেটাবেস এর অন্য কোনো ভিউ থেকে তথ্য উদ্ধার করে
তাই এটিকে টেবিলের মতই দেখতে লাগে যেখানে সারি এবং কলামে তথ্য থাকে
ভিউ ব্যবহার করা হয় তথ্য ব্যবহার সীমিত করতে অথবা অন্তর্নিহিত টেবিলটির গঠন বা কলামগুলি নাম এবং টেবিল এর তথ্য লুকাতে
উদাহরণস্বরূপ আমরা একটি সাধারণ ভিউ তৈরী করতে পারি যাতে গ্রন্থাগারের সকল সদস্যদের তালিকা থাকবে
এক্ষেত্রে আমরা গোপনীয়তা বজায় রাখার জন্য তাদের ফোন নম্বর ভিউ তে রাখবো না
তাহলে এখানে অন্তর্নিহিত টেবিলটি হবে মেম্বার্স টেবিল
লাইব্রেরী ডাটাবেস এর অন্যান্য ব্যবহারকারীদের এই ভিউ দেখার অনুমতি থাকবে কিন্তু মেম্বারস টেবিল টি দেখার অনুমতি থাকবে না
এই ভাবে আপনি সদস্যদের ফোন নম্বর না দেখেও শুধুমাত্র তাদের নাম দেখতে পারেন
ঠিক আছে এখন প্রধান ভিউ উইন্ডোতে ফিরে যান
ডান প্যানেলের ক্রিয়েট ভিউ ক্লিক করুন
আমরা ভিউ ডিজাইন নামে একটি নতুন উইন্ডো এবং এড টেবলস নামে একটি পপআপ উইন্ডো দেখতে পাচ্ছি
Members এর উপর ক্লিক করুন
এবং এই পপআপ উইন্ডো বন্ধ করুন
এখন আমরা ভিউ ডিজাইন উইন্ডোতে আছি
এবং আপনি মেম্বেরিড এবং নেম ক্ষেত্র এর উপর ডবল ক্লিক করুন
ইদ ক্ষেত্র যোগ করা সবসময় দরকারী
কারণ এটি এই ভিউ কে অন্য যেকোনো সম্পর্কিত টেবিলের সাথে যুক্ত করতে সাহায্য করে যেমন এক্ষেত্রে বুকসিশ্যুড টেবিলের সাথে
আমরা ফাংশন শর্তাবলী যোগ বা তথ্য যেকোনো ক্রমে সাজানো যেতে পারে
এখনকার মত আমরা সদস্যদের নাম উর্দ্ধক্রমে সাজাবো
এরজন্য নিচের বিভাগে সর্ট সারিতে নামে কলামের নিচের খালি সেলে ক্লিক করুন
তারপর অ্যাসেন্ডিং এ ক্লিক করুন
আমাদের প্রথম ভিউ সংরক্ষণ করে নেওয়া যাক
এখানে এই ভিউ এর জন্য একটি বর্ণনামূলক নাম লিখুন160 মেম্বার্স নামে অনলি
এবং ওক বাটনের উপর ক্লিক করুন
এর ভিতরের তথ্য দেখতে উপরের এডিট মেনুতে ক্লিক করুন
এবং তারপর নীচে রান কোয়েরি এর উপর ক্লিক করুন
এখন আমরা উপরে একটি সম্পূর্ণ নতুন অংশ দেখতে পাচ্ছি যেখানে গ্রন্থাগারের সব সদস্যদের নাম উর্ধক্রমানুসারে সাজানো রয়েছে
লক্ষ্য করুন আমরা কোনো ফোন নম্বর দেখতে পাচ্ছি না
এটিই হল আমাদের তৈরী প্রথম ভিউ
আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ভিউ নির্মাণ ও সাজাতে পারেন
পরবর্তী বিষয় আলোচনার আগে এখন একটি অনুশীলনী রয়েছে
মেম্বার্স টেবিলের উপর একটি ভিউ তৈরী করুন যাতে শুধুমাত্র যে বইগুলো ফেরত দেওয়া হইনি সেগুলি দেখা যাবে
ভিউতে নিম্নলিখিত ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত করুন - বইয়ের শিরোনাম সদস্যৰ নাম বই নেওয়ার তারিখ এবং বই ফেরত দেবার তারিখ
ভিউ এর নাম দিন View লিস্ট ওএফ বুকস নট চেকড আইএন
ঠিক আছে এখন প্রতিলিপি পদ্ধতি ব্যবহার করে টেবিল তৈরি শেখা যাক
দুটি টেবিলের কাঠামো অনুরূপ হলে এটি টেবিল তৈরি করার একটি খুব সহজ পদ্ধতি
এরজন্য ধরা যাক আমাদের গ্রন্থাগারে ডিভিডি এবং সিডি রয়েছে
এবং আমরা মিডিয়া নামে একটি নতুন টেবিলে এই তথ্য সংরক্ষণ করতে পারি
ধরুন সিডি অথবা DVD এর একটি শিরোনাম এবং প্রকাশনার সাল রয়েছে
একটি অডিও এবং একটি ভিডিও এর মধ্যে পার্থক্য করার জন্য আমরা একটি মিডিয়াটাইপ ক্ষেত্র যোগ করব
যেহেতু বুকস টেবিলে প্রায় অনুরূপ ক্ষেত্র রয়েছে তাই আপনি বুকস টেবিলটি প্রতিলিপি করে পেস্ট করতে পারেন
এবং তারপর আপনি ক্ষেত্রগুলির এবং টেবিল এর নাম পরিবর্তন করতে পারেন
দেখুন এটি কিভাবে করা যায়
প্রধান বেস উইন্ডোতে যান
এখন বুকস টেবিলের উপর ডান ক্লিক করুন
আমরা এখানে কপি বিকল্প দেখতে পাচ্ছি
এটির উপর ক্লিক করুন
এবং তারপর ডান ক্লিক করুন
এখানে বাকি বিকল্পগুলি লক্ষ্য করুন
পেস্ট এবং পাস্তে স্পেশাল নামে দুটি বিকল্প রয়েছে
আমরা একটি নির্দিষ্ট বিন্যাসে কপি এবং পেস্ট ব্যবহার করতে পারি
বিন্যাসগুলি হল ফরম্যাটেড টেক্সট এচটিএমএল বা একটি দাতা সোর্স টেবল
সুতরাং আপনি এখানে ডাটাবেস টেবিল নির্বাচন করতে পারেন
অথবা ডান ক্লিক করে মেনু থেকে পেস্ট নির্বাচন করতে পারেন
এটি একটি উইজার্ড খুলে দেয়
এই উইন্ডোতে আপনি প্রথমে এই টেবিলের নাম পরিবর্তন করে টেবিলের নাম হিসাবে মেডিয়া লিখুন
এই বিকল্পগুলির মধ্যে থেকে ডেফিনিশন এন্ড দাতা ক্লিক করুন
নেক্সট বোতামে ক্লিক করা যাক
পরবর্তী উইন্ডোতে আমরা কলাম যোগ করব
এখন দেখানোর জন্য বুকিড শিরোনাম এবং প্রকাশনার সাল নির্বাচন করা যাক
এখন আপনি বাম দিক থেকে এই ক্ষেত্রগুলি নির্বাচন করুন এবং তাদের ডান দিকে সরাতে একক তীর বোতামটি ব্যবহার করুন
নেক্সট বাটনে ক্লিক করুন
পরবর্তী উইন্ডোর মধ্যে আমরা আমাদের কলামগুলি দেখতে পাচ্ছি
এখানে আপনি ক্ষেত্রগুলির নাম এবং তাদের তথ্যপ্রকার পরিবর্তন করতে পারেন
আমরা বুকিড নাম পরিবর্তন করে মিডিয়েইড করব
এবার ক্রিয়েট বাটন ক্লিক করুন
প্রধান বেস উইন্ডোতে আমাদের নতুন মেডিয়া টেবিলটি দেখা যাচ্ছে
এখন এই টেবিলে একটি নতুন ক্ষেত্র মিডিয়াটাইপ যোগ করুন যাতে মিডিয়াটি অডিও না ভিডিও সেই সংক্রান্ত তথ্য থাকবে
এখন আপনি টেবিল ডিসাইন উইন্ডোতে আছেন
এখানে শেষ কলাম হিসাবে মিডিয়াটাইপ যোগ করুন
Publishyear এর নীচের সেলে ক্লিক করুন
এবং ক্ষেত্র নাম হিসেবে মিডিয়াটাইপ লিখুন এবং তারপর ক্ষেত্র প্রকার হিসাবে টেক্সট নির্বাচন করুন
এখন এই টেবিল নকশা সংরক্ষণ করা যাক
হয়ে গেছে
তাহলে আমরা এখন শুধু প্রতিলিপি পদ্ধতি ব্যবহার করে আমাদের মিডিয়া টেবিল তৈরি করেছি
এখন আপনাদের জন্য একটি অনুশীলনী রয়েছে
উসে উইজার্ড টো ক্রিয়েট টেবল পদ্ধতি ব্যবহার করে একটি টেবিল তৈরি করুন
এখানে নমুনা তবিল হিসাবে এসেটস টেবিল ব্যবহার করুন এবং এটির নামান্তর করে অ্যাসেটস্কপি করুন
এই পদ্ধতির বিভিন্ন বিকল্পগুলি নিজে দেখুন
এখানে লিব্রিঅফিস বেস এ টেবিল তৈরি করা সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
সারসংক্ষেপে আমরা শিখেছি কিভাবে ক ভিউ নির্মাণ এবং খ প্রতিলিপি পদ্ধতি ব্যবহার করে টেবিল তৈরী করা যায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য